এটা একটা ঘাট ঘাট টা খুব সুন্দর দেখতে এখানে শুটিং হয় আমি দেখেছি টি .ভি তে যে মানে এই জায়গাতে শুটিং হয় জায়গাটা খুব সুন্দর লাগছে।

গাছ রয়েছেআর এদিকে সিঁড়ি ওদিকে সিঁড়ি মানে জায়গা টা অসম এখানে শুটিং হয় আমি দেখেছি খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে।

মেয়েরা তো শপিং করতে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানিনা আমার তো শপিং করতে খুবই ভালো লাগে বিশেষ করে মানে ওম মানে--